তে ফাঁকা জায়গার দৃশ্য দেখানো হয়েছে যেখানে একটি মূর্তি দেখা যাচ্ছে মূর্তিটির পাশে একটি ঘর দেখা যাচ্ছে ।

কতগুলি পাথর দেখা যাচ্ছে পাথরে চিপা দিয়ে জল ঝরনার মতো বেরিয়ে নিচের দিকে পড়ছে এবং সেই জল গুলিয়ে অনেক ফেনার সৃষ্টি করেছে।

ইন্ডিয়া আর চিড়িয়াখানার গেট এর দৃশ্য দেখানো হয়েছে গেট এর ভিতরে কিছু মানুষ রয়েছেএবং গেট এর দুপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এবং কলেজ -এর বাইরে কিছু ফাঁকা জায়গা রয়েছে এবং কলেজ - এর পেছনদি-কে কিছু গাছপালাও দেখা যাচ্ছে।

এবং সেখানে একটি বাইক রয়েছে ডাকঘরের আশেপাশে কয়েকটি বোর্ডও দেখা যায় ডাকঘরের পেছনে একটি বড় গা রয়েছে।